এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি শহরের মাঝে কতগুলি দোকান। দোকানে অনেক ও লোক জিনিস কেনাকাটা করছেন।

এই লাইব্রেরী থেকে এসে নানান রকমের বই পড়তে পারে এবং তাদের প্রয়োজনীয় সকল পাঠ্যপুস্তক সংগ্রহ --

ব্যক্তি এবং একজন মহিলা রাস্তার সামনে--

তার সাথে ভ্যানিলা পেস্ট্রি এবং আরোও অন্যান্য দ্রব্যদি খাবার দ্রব্যাদি একসাথে রাখা আছে।

এই উদ্দানের পাশে একটি তৈরী দেয়াল গেঁথে দেয়া হয়েছে। দেয়ালের পাশে একটি বাড়ি আছে এবং কিছু সংখ্যক নারকেল গাছে অন্যান্য গাছপালা সামগ্রী আছে।

তার সাথে একটি স্ক্যুটি আছে এবং এটি একটি রাতের ছবি এখানে একটি গাছও অবস্থি--

এই ছবিতে দেখা যাবে নদীর ধারে তিনজন বেদি দাঁড়িয়ে আছেন একজন মাছ ধরেছেন এবং কয়েকটি মাছ ও এখানে দেখতে পাচ্ছেন আপনারা।